তার সাথে সাথে নিজের শিক্ষার ব্যবস্থা কেও বাড়িয়ে তুলতে পারছে তার সাথে সাথে একটা পরিবারের

তো সমাজের সাথে খুব সুন্দর ভাবেই তারা

হ্যাঁ তারপর তোমার যে অ্যাঁ মিশন school টা আছে না তোমার ওখানে জানো তো তোমার Discipline প্রচন্ড প্রচন্ড এখনো পর্যন্ত প্রাধান্য দেওয়া হয় যেমন ধরো তোমার উম তোমার Dress হচ্ছে তোমার উম উম উম white উম এবং red মানে সাদা লাল আহ তো তোমার এখনো পর্যন্ত তোমার

বেনি করে তোমার ফিতে দিয়েও চুল বাধা হয় অ্যাঁ তারপরে তোমার school এ school এ পৌছাতে গিয়ে late করলে তোমার এখনো পর্যন্ত শাস্তি দেওয়া হয় তারপরে তোমার যা হয় না যে যে half বেলা নেবে বাচ্চাদের তো তুমি জানোই ভালো করে যে half বেলা নেবার জন্য অনেক অনেক বাচ্চারা

তো তোমার উম আহ তোমার

হ্যাঁ আমাদের school এও সে জিনিস টা করতে হয়

উম যে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই সেটা হচ্ছে যে half বেলা

হয়তো পাচিল টপকে বেরিয়ে যাচ্ছে তো আমাদের ছহেলেদের ক্ষেত্রেও সে জিনিস টা হত যে উম আগে যখন আমরা School এ পড়াশুনা করতাম

একটা period এ মনে হচ্ছে class করতে ভালো লাগছে না কোন একটা class করতে ভালো লাগছে না হয়তোবা cricket খেলতে যেতে হবে বা

তো সেইজন্য আমরাও school পাচিল টপকে যেতাম যায় হোক অনেক কথা হল ভালো লাগলো

হ্যাঁ তুমিও ভালো থেকো আচ্ছা ঠিক আছে তাহলে পরে আবার কথা হবে

কেমন আছিস?

তুই তো তোর বাবা মা কেমন আছে বাড়িতে? এই গরমের মধ্যে আর কেরোম থাকবে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, কাজের মধ্যে রয়েছে। তুমি তো বাপের বাড়ি গেছিলে কবে আসলে? এই আসলাম দুদিন হল। ওখানে তো প্রচন্ড গরম জানিস না. সেই উম বহরমপুর তো বহরমপুর খুব গরম জায়গা। তা তোমার বাবার শরীর কেমন আছে? এই গরমে? শুনছিলাম তো যে শরীরটা খুব একটা ভালো নেই। না রে খুব একটা ভালো নেই. আসলে বয়সটাও তো হচ্ছে এই জন্যে ধর গরমের জন্য ওর বাবার শরীরটা সেরকম ভালো নেই তার উপরন্তু বাবার কাছে ধরো এখন বোনও থাকে না। দিল্লিতে চলে গেছে. সেখান থেকে এখন আমাকেই মাঝেমধ্যে যেতে হয়. বাবাকে দেখতে. বাবাকে দেখে আসি. বাবা যতটা করার করে দিয়ে আসি কিন্তু তা সত্ত্বেও একটা বয়সের তো একটা ব্যাপার বুঝতেই পারছিস এতটা বয়স হয়ে গেছে. এখন উনি নিজে একা একা কতটুকু করতে পারে. তবুও আমাদের যেহেতু ধর অ্য মানে সবাই কাকা জ্যেঠারা সবাই এক জায়গায় থাকে. মানে তোমাদের কি একান্নবর্তী পরিবার নাকি? হুম হুম সেই জন্যেই কাকা জ্যাঠা সবাই আমাদের একসঙ্গে থাকে তো সেই তবু তার জন্য তারাই ধর বাবার মোটামুটি দেখাশোনা করে.

হ্যাঁ একদমই তাই. সত্যি আমি কাউকে তার জন্য বলছি না কোনো কিছু. তবুও কি বলতো এই যে আমাদের যে মানে সবাই আমরা যে একসঙ্গে

পুজোতে যখন আমরা family রা সবাই মিলে একসঙ্গে এক জায়গায় হই আমাদের আর বাইরের লোকের দরকার পড়ে না. মানে family তে তো তাই হয়. একান্নবর্তী পরিবারে তো এই মজা গুলো মানে আলাদাই হয় যেটা, যেটা মানে আমাদের মতন ছোট পরিবারে হবে না. মানে আমার মা, বাবা, আমি কি দূর্গা পুজোর হ্যাঁ একদমই তাই. কি বলতো আমাদের বাড়তে জ্যাঠার ঘরের ধর মেয়ে, ছেলে, তারপরে কাকাদের ঘরে ছেলে, মেয়ে সবাই মিলে যখন আমরা একসঙ্গে থাকি আনন্দও হয় এক একজন একেক ধরনের কথা বলে. সেগুলো থেকেও অনেক কিছু জানাও যায় সবার মানে যে যার জায়গায় থাকে

ধর অনেক কিছু জানতে পারি. আর আমার জ্যাঠার তো আরো বেশি বয়স আমার বাবার থেকেও বয়স কিন্তু আমার জ্যাঠা যেহেতু উমমম

কিন্তু আমার বাবা যেহেতু ব্যবসায়ী লোক ছিল তার কোনো খাবার সময় নেই তার কোনো কিছুরই কোনো সময় ঠিকঠাক থাকে না এই জন্যই তার শরীরে আরো বেশি এত রকমের আমার বাবারও same ই ব্যাপার দিয়ে এই গরমের মধ্যে তারপরে এখন তো সবারই কমবেশি বয়স তো হচ্ছে না. বয়সে আর শরীরও দিয়ে উঠছে না এখন তারা হয়ে গেছে বাচ্চা আমাদের কাছে. মানে আমরা এখন মা বাবা হয়ে গেছি. তাদেরকে দেখাশোনা করা, বাড়ির সবাইকে দেখাশোনা করে এখন আমি এখন কাজ করি তুমি তো জানোই এখন কাজে যাই. কাজের ওখানেও সময় দিতে হয় উম তারপরে আবার বাড়িতেও সময় দিতে হয় এখন বাবার শরীরটা এতটাই খারাপ যে মানে বাবার শরীরও খারাপ. মায়েরও শরীর খারাপ. doctor এর কাছে যে নিয়ে যাবো যেহেতু আমাদের একান্নবর্তী পরিবার না. আমার আমি মা আর বাবা. আমার ঠাম্মা তো উম আগের বছরই উম আর কি আর নেই এর জন্য এখন আমাকেই দেখতে হয়। এই চলছে এখন family তে আর তারপর তো জানোই আমি তো মা বাবার একমাত্র মেয়ে. আমাকেই তো সময়টা দিতে হবে না. এবার কাজের ওখান থেকে ছুটি না পাওয়া অবধি তো আমি মাকে doctor এর কাছে নিয়েও যেতে পারছি না আর বাবা যা মানে বাবার যা এখন শরীরের অবস্থা বাবা কাজে যাবে না মাকে দেখবে এই সময় পেলে মাকে সময় দিই মাকে doctor এর কাছে নিয়ে যাওয়া সব কিছুই করছি এখন করতে তো হবেই. দেখ. এখন তো মা বাবাই এই জায়গাটা করে দিয়েছে। না? হ্যাঁ. সেটা মাথায় রেখেই দেখতে পাচ্ছিস যে আজকে এত বড় তো মা বাবাই করে তুলেছে যোগ্য মা বাবা করে তুলেছে যে এখন কাজ করছি নিজের নিজের রোজগার নিজে করছি তো এখন কিছু করার নেই. এখন আমিই হয়ে গেছি তাদের অভিভাবক. তারপর বলো তোমার মেয়ে কেমন আছে? আছে রে. এই চলছে. ভালোই আছে এখন. এখন অনেকটা বড় হয়ে গেছে সেই অনেক অনেক এখন বড় হয়ে গেছে তো তার অনেক রকমের কথা

যা অনুভূতি সেগুলো কারোর সামনে ব্যর্থ করার. তখন আমি আমার মেয়ের সামনেই বলতে বসে পড়ি. ওকেই সবকিছু আমি আমার যা

হ্যাঁ সেগুলো আমি ওকেই বলি তখন ও শোনে সেগুলো আবার অনুভূতিটাই বলোনা দুশ্চিন্তা গুলো শেয়ার করো ওই টুকু মানুষকে

বোঝার পরে সে আবার আমাকে সমাধানও দেওয়ার চেষ্টা করে. যেই সমাধান গুলো দেয় আমি সেগুলো খুব ভালোভাবেই নি যাতে তাকে বোঝাও যে হ্যাঁ তো সমাধানটা আমার কাজে লাগে। হ্যাঁ কিন্তু তাইতো হ্যাঁ সত্যিই এরকম কিছু কিছু এমন এমন আমি ভাব প্রকাশ করি যাতে সেও সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে আমাকে বলে. তারপরে আমিও সেগুলো ভালোভাবে নিই. যাতে পরবর্তীকালে ভবিষ্যতে যদি সে কোন সমস্যায় পড়ে সে যাতে সেই জায়গাটা থাকে তার আর আমার মধ্যে যাতে সে খুব সহজেই এসে আমাকে সে বলতে পারে. তার যে কোন সমস্যা সে যাতে আমার সঙ্গে মানে মন খুলে যাতে সে আমার মিশতে পারে। লুকোনোর কোনো যাতে এইটাই লুকোনোর কোনো যাতে জায়গা না তৈরি হয়ে যায়। হ্যাঁ সে যেন আমার সাথে মন খুলে মিশতে পারে। সে তো এখন আস্তে আস্তে ধর বড় হচ্ছে. অনেক রকমের বন্ধু বান্ধবের সঙ্গে school এ যাচ্ছে. এখন Corona র পরে school টাও খুলেছে ধর school যাচ্ছে school এ গিয়ে সেখানেও অনেক রকমের কথা শোনে. সেও এসে আমাকে অনেক কিছু বলে এটা কি জিনিস মা ওটা কি জিনিস এই জন্যই আমি ওর সঙ্গে এমন একটা সম্পর্ক হ্যাঁ বন্ধুর মতো মেশো। বন্ধুর মতন মিশতে চাইছি যাতে ও সমস্ত কিছু আমার সঙ্গে share করে হ্যাঁ জীবনে বন্ধু বান্ধবীর তো থাকাটা দরকার না. আর তোমাদেরও তো রয়েছে. বল. তোর তো জন্মদিন ছিল বন্ধু বান্ধবরা কি কত celebration কেমন হলো?

যারা তারা celebrate করেছে plus আর একটা group আছে. ওই group ও রাত্রিবেলায় এসে celebrate করেছে. একদম বারোটার সময় উম তো মানে এই এ এতগুলো বছরের মধ্যে এই বছর আমার জন্য সব থেকে আর সত্যি বলতে এই বছর আমার সব থেকে আলাদা আর কি birthday celebrate হয়েছে. কখনো আগে এরকম হয়নি তো এখন দেখা যাক আমার ছোটবেলার যে group টা সেই group এখন কি করে আর বন্ধুবান্ধব ছাড়া life যেন একদমই অসম্পূর্ণ মনে হয় মা বাবা তো রয়েইছে কিন্তু অনেক পরিস্থিতি এমন জীবনে আসে যেগুলো মা বাবাকে আর কি

life এ এইটা দেখেছি যে হয় না যে বন্ধুরা যে বন্ধু অনেক বছর ধরে যে বন্ধুত্ব রয়েছে সেই বন্ধুত্বই টিকবে টিকবে একদম কম সময়ের বন্ধুত্ব টিকবে না. এটা একদমই ভুল কথা যারা থাকার সে থেকেই যাবে আর আমার যে ছোটবেলার যে group টা সেই group টা মানে আমার একদম KG one এর group আচ্ছা এখনো পর্যন্ত একই সাথে same , school , same , উম same college একসাথে ওই group মানে আমরা বাকিরা যেই থাকি না থাকি তিনজন একসাথে থাকবোই সব সময় তো এই একটা ব্যাপার এখন বন্ধু বন্ধুবান্ধব ছাড়া তো life একদমই অসম্পূর্ণ হয়ে থাকে. তাই দেখা যাক ওরা এখন কি করে আর ও নিশ্চয়ই ভালো কিছুই করবে. হ্যাঁ. এত যখন close তোর friends রা. কি বলতো বন্ধুবান্ধব আর family র members ছাড়া life টা যেন incomplete. যেকোনো ধরণের তোর দুশ্চিন্তা বল, যেকোনো কিছু বল তুই দেখবি বন্ধুদের কাছে.

আমি যেরকম দেখেছি না আমি যখন খুব প্রচন্ড ধর চিন্তার মধ্যে থাকি যদি ধর কোনো বন্ধু phone করলো এই তোকেই phone করলাম ধর তুই যখন তোর সঙ্গে কথা বলতে শুরু করলাম তখন আর দেখবি চিন্তা গুলো অন্য দিকে চলে যায় তখন কোন চিন্তা ছিল, কি চিন্তা নিয়ে কথা বলছিলাম সেটাই যেন আমরা হারিয়ে ফেলি. হারিয়ে ফেলে অন্য কোথার দিকে চলে যায় মন অন্য জায়গায় চলে যায়. একদমই তাই.এর জন্য দেখবি সব সময় যদি তুই বন্ধু বান্ধবের সঙ্গে এই যে যোগাযোগ থাকলে পরে একটা অন্য রকমই লাগে। কিন্তু একভাবে জীবন যখন চলতে থাকে না দেখবি এই কাজ কাজ কাজের মাঝখানে থাকতে থাকতে কাজের মাঝখানে থাকতে থাকতে তখন আর কোন কিছু ভালো লাগে না. তখন মনে হয় একটু বন্ধুদের সঙ্গে বাইরে যায়. ঘুরে আসি না হলে একটু বাড়ির লোকের

বাড়ির লোকেরা তো আছেই দি হ্যাঁ বন্ধুরাও একটা আলাদা জায়গাতেই রয়েছে

প্রত্যেকের জীবনে এদের তাদের একটা মানে কি বলবো? প্রয়োজনীয়তাটাই অন্য রকমের তা আমি যাই হোক তুই চেষ্টা করিস একদিন আমাদের বাড়তে আসিস. এসে ঘুরে যাস তুই তো অনেকদিন আমার মেয়েকে দেখিসনি আসবি, দেখবি কত বড় হয়ে গেছে. এত পাকা তুই চিন্তা করতে পারবি না না না যাবো একদিন তুমি আগে আসো আমাদের বাড়িতে তারপরে আরে হ্যাঁ আমার তো ধর এত তোমার বাপের বাড়ি তোমার বাবার শরীর ভালো না তোমার শ্বশুরবাড়িতে তোমার শাশুড়ির সেরকম ভাবে কাজ এখন আগের মতন করতে পারে না সবারই তো একটা পরিস্থিতি একটা পরিস্থিতির উপর দিয়ে সবাই যাচ্ছে.

তার জন্যই আমি চেষ্টা করি যাতে ধর যতটা পারি ঘরের কাজগুলো শেষ করে দিয়ে আসা. তারপরে তারপরে মেয়েটাও তো ধর আছে. তাকেও ধর দেখতে লাগে. তারও অনেক কিছু কাজ বাজ থাকে. সেগুলোও ধর করতে লাগে তাই জন্যে বলছি তোমার মেয়ে যে school এ ভর্তি হয়েছে তোমার আ মানে তোমার বন্ধু বান্ধব তো ছোটবেলার গুলো তো জানেই এবার school এ ভর্তি school এ ভর্তি হয়েছে. স্কুলের মেয়ের বন্ধুর মা রাও বন্ধু হয়ে উঠেছে নাকি?

না রে না আমি যে যাই মেয়েকে দিতে গিয়ে সে সেখানেও অনেক বন্ধু বান্ধব হয়েছে তাদের সঙ্গে বসে বেশ গল্প গুজব টুজব ও হয় এক জায়গায় বসে আমরা একটু আনন্দ করি. কিছুটা সময় আর কি. সবাই তো বাড়িতে সেই গিয়ে আবার একই রকম জীবন যাপন চলতে থাকবে। তাই জন্য আমরা ওখানে বসে সবাই মিলে একটু গল্পগুজব ও করি তার মাঝখান থেকে একজন মা আছে। যার সঙ্গে ধর একটু সবার মাঝখান থেকে সবথেকে একজন কেউ হয়ে যায় না. বেশি কাছের হ্যাঁ বেশি কাছের হয়ে যায়. যাকে তুই share করে তোর দেখবি বেশ ভালো লাগবে. তুই অনেকটা হালকা বোধ করবি। হ্যাঁ এটা তো সত্যি কথাই. সবার জীবনেই একটা কাউকে না কাউকে লাগে যে সারাদিনের যা গল্প. আমি যখন সারাদিনে যা হয় সেগুলো সব আমি আমার মাকে বলি কিন্তু তারপর তার বাইরেও একজনকে লাগিয়ে যাকে আমার সমস্ত বাজে পরিস্থিতি হোক ভালো পরিস্থিতি হোক সমস্ত কিছুই তাকে আমার বলতে ইচ্ছা করে. আর সত্যি বলতে দি এই মানে সমবয়সী বন্ধুত্ব হতে হবে এমন কোনো মানে নেই

যেকোনো বয়সী হতে পারে. তোমার সাথে আমার যে কথা. তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক অন্যরকম. আমার একই সম্পর্ক আবার আমার মা-বাবার সাথে না মা বাবার জায়গাটা আলাদা. আবার আমার বন্ধুরা যা বন্ধু যারা আর কি সমবয়সী তাদের সাথে আবার আমার জায়গাটা পুরোপুরি আলাদা. হুম. তো এখন এই আ মানে এই পরিস্থিতিতে তো বন্ধুত্ব থাকাটাও যেমন দরকার family তেও থাকা দরকারি. বন্ধু থাকাটাও প্রচন্ড পরিমাণে দরকার. তুই তো তোর ঠাকুমার খুব close ছিলি তাই না? তো ঠাকুমার সঙ্গে তোর একটা আলাদাই সম্পর্ক ছিল.

ওই একটা মানুষের ভেতরেই তুই সব কিছু পেতিস সব সব. হতে পারে আগেকার দিনের মানুষ ছিল. but আমম আমি ছোটবেলা থেকেই আমার ঠাম্মার কাছেই তো থাকি ঘুমানো , খাওয়া সবই আমার ঠাম্মার কাছে। আর আমার বাড়িতে যে আমার জেঠুর মেয়েরা পিসি শিশির ছেলে এরা এদের থেকে বেশি আমি মানে আমি ঠাম্মাকে সব থেকে বেশি পেয়েছি. তো ঠাম্মার জায়গা আমার কাছে একটু আলাদাই. আমিও তো আমার ঠাকুমার সঙ্গে খুব খুব কাছে ছিল আমার ঠাকুমা আমার মানে সেইসব মানুষগুলোর যেন সম্পর্কই একদম অন্যরকম বল

তারা প্রচন্ড বাস্তববাদী ছিলেন হ্যাঁ তোমার ঠাম্মা উম কেমন ছিল বলতে পারব না. but আমার ঠাম্মাকে আমি যাই বলতাম এই এখনকার যেকোনো সম্পর্কর কথা বলো. সেটা প্রেম ভালোবাসা এইসবের ব্যাপার হলেও যদি আমি কারো কোনো বন্ধুর কথাই ধরো আমি ঠাম্মাকে বললাম সেটাও আমার ঠাম্মা positively নেবে সেটাকে যে হ্যাঁ হতেই পারে।

ছিল এবং সে তখনকার অত আগেকার মানুষ হওয়া সত্ত্বেও সে এত তোর মানে উম বাস্তববাদী হ্যাঁ বাস্তববাদী শুধু না যে কোনো পরিস্থিতি আমি যদি বলতাম ধর কোনো এমন জায়গায় যেতে হবে তাকে আমার সাথে যেখানে হয়তো সে মানিয়ে নিতে পারবে কিনা আমি চিন্তা করতাম. ovetlap কিন্তু এটা আমি দেখতাম সে ঠিক সেই জায়গা তার কোনো ভয় টয় ব্যাপার নেই. হ্যাঁ চলে যাব.

কারণ সে ওই বয়সটা পেরিয়ে এসছে. না. এতগুলো বছর তার সে আমাদের আগে পৃথিবীটাকে দেখেছে যে মানুষ চিনেছে তো তার কাছে তো একটা আলাদাই ইয়ে এখন এই চলছে দি বাড়িতে সবাই এখন আমি বাড়ির অভিভাবক হয়ে গেছি. একদিন এসো আমাদের বাড়িতে. দেখা করে যেও তোমার মেয়েকে নিয়ে. এসো হ্যাঁ যাব রে সে যা পাকা হয়েছে এখন তাকে কোথাও নিয়ে যাওয়া, সে মন দিয়ে সব কথা শোনে. যেখানেই নিয়ে যাই না কেন, সেখানে সব কিছু শুনবে, চারিদিক ভালো করে

ওখানে যে ওটা দেখলাম সেটা কি ছিল একটু বাচ্চাদের একটা থাকেই. আর এগুলো থাকাটাই খুব ভালো এই যে জিজ্ঞাসা এই যে প্রশ্ন এগুলো থাকাটাই খুব ভালো. একটা বাচ্চার মধ্যে যত জানার আগ্রহ থাকবে সে অনেক কিছু জানতে চাইবে আর আমার মেয়ে তো নতুন কোনো শব্দ পেলেও সে যেন

সেটা আমাদের কাছে শিক্ষণীয় সে জিজ্ঞাসা করাতে আমাদেরও তো সেই ইচ্ছাটা জাগছে যে সে জিজ্ঞাসা করেছে আমরা একটু জেনে নিয়ে তাকে বলি হ্যাঁ. হয়তো সেই জিনিসটা আমরাও জানি. না না এরকম অনেক কিছু আছে. যেগুলো ধরো আমরাও জানি না। হুম। সে আমাকে সেগুলো জিজ্ঞেস করে। এমনকি সে তার

হ্যাঁ হ্যাঁ যে খালি একটা family যে কতটা important সেটা ধর আমি এখন বুঝতে পেরেছি আমি যখন চাকরিতে বেরোচ্ছি তখন ধর আমার মেয়ে তো আমার শাশুড়ি, আমার ননদ এদের কাছেই থাকছে. তারা ধর দেখে যদি না রাখতো তারা যদি তাকে সামলে না রাখতো আমার পক্ষেও তো সম্ভব হতো না বল.

আবার যখন ধর আমি এগুলোর থেকে প্রচন্ড ভাবে বিরক্ত হয়ে যাই একভাবে চলতে চলতে তখন আমার বন্ধু বান্ধবদের কাছে যায় যাতে একটু সাহায্য করে হ্যাঁ mind টা একটুখানি ভালো থাকে হ্যাঁ এটার জন্যই দেখতে গেলে কি বলতো সব কিছুই মানে জীবনে চলতে গেলে আমাদের বন্ধু বান্ধব বল তাদের বাড়ির লোক বল প্রত্যেকেই দরকার. কেউ বলতে পারবে না. আমি একা জীবনটা কাটাতে পারবো কাটাতে পারবো. কোনদিন কোনদিনই সম্ভব না সেটা. আমাদের জীবন কাটাতে গেলে আমাদের এবার কাউকে না কাউকে দিনের শেষে চালাতে হয়. হ্যাঁ দিনের শেষে আমাকে না কাউকে দরকার. এবার সেটা তোর প্রিয়জন ও হতে পারে বা সেটা তোর আশেপাশের বন্ধু বান্ধবও হতে পারে বা সেটা তোর বাড়ির লোকও হতে পারে একদমই সেটা নির্ভর করছে যে কাকে বলে তুই নিজে একটুখানি হালকা হালকা বোধ করতে পারছিস. আমি তো দেখ যেরকম এখন তোর সঙ্গে সবই share করি আমি

গরম পড়েছে. এজন্য আমি এই জন্যে আর মেয়েটাকে নিয়ে কোথাও বেরোতে ইচ্ছা করে না রে ছোট তো না না একটু weather টা হ্যাঁ একটু weather টা পরিস্তিতি ঠিক হোক তুমি একদিন এসো আমি চেষ্টা করবো যাওয়ার. আর এই কাজের ইয়েতে যাওয়াও হয়ে ওঠে না. ঠিক আছে দি. হুম. রাখছি টাটা.

এইতো ভাল আছি তুমি কেমন আছ সুপ্রিয়া? আমি খুব ভালো আছি, কী করছো? এই এখন বসে আছি, তো

হ্যাঁ আমাদের এখানে এটাই বলতে যাচ্ছিলাম তোমাদের ওখানে গরম কেমন আছে, আমাদের এখানে তো প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, তোমাদের কেমন গরম পড়েছে? আর আমাদের এখানে পুরো আগুন জ্বলছে এখানে তো প্রচন্ড গরম প্রচন্ড মানে প্রচন্ড গরম হ্যাঁ মনে হচ্ছে সূর্যটা নেমে এসেছে পৃথিবীর গায়ের উপর

আমাদের এখানে তো সে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সূর্য ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে